অনেকজন পুরুষ ও মহিলা রয়েছেন যেখানে কয়েকটি লাইট জ্বালানো রয়েছে।

এই সবির মইদ্যে একটি ওষুধের দুকান দেখা যাচ্ছে দুকানের ভিতরে দুইজন লোক রয়েসেন।

দোকানের ভিতরে লাইট জ্বালানো রয়েসে কয়েকটি জলের বোতল দেখা যাচ্চে ।

নীচে বড়ো কার্পেট বেছানো রয়েসে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভেতরে টেবিল রয়েসে কয়েকটি চেয়ার রয়েসে।

ঘরের দরজা বন্ধ রয়েসে ঘরের দরজার মধ্যে গ্লাস লাগানো রয়েসে।

এই সোবির মইধ্যে একটি বড় গর দেখা যাচ্ছে গরের নীচে দুইটি শাটার দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলা লাইট জ্বালানো রয়েসে।

পাশে একটি গর দেখা যাচ্ছে কয়েকটি গাসের পাতা দেখা যাচ্ছে সামনে একটি রাস্তা রয়েছে।

মাছের মইধ্যে অনেকগুলা সুর দেখা যাচ্ছে।

অনেকগুলা সাদা শুঁড় কয়েকটি লাল শুঁড় দেখা যাচ্ছে।

সেখানে একটি লাইট জ্বালানো রয়েসে পাশে একটি বস্তা দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে একটি বড় বিল্ডিংয়ের সিঁড়ি দেওয়া রয়েসে।

এই সোবির মইদ্যে একটি বড় বসিমালার দোকান দেখা যাচ্চে।

একটি হরলিক্সের ডিবা দেখা যাচ্ছে অনেকগুলা শ্যাম্পুরও প্যাকেট রয়েসে ।

বাইরে একটি ট্রাক গাড়ি দেখা যাচ্ছে দুইটি স্কুটার রাহা রয়েসে।

সামনে ছোট্ট একটি রাস্তা রয়েছে অনেকগুলা--

এই সবির মইদ্যে একটি মিষ্টান্ন হোটেল রয়েসে।

টেবিলের উপরে একটি গ্লাস জলের বোতল রয়েছে একটি প্লেট দেখা যাচ্ছে দোকানের ভিতরে অনেকগুলি বিমলের প্যাকেট দেখা যাচ্ছে।

পাশে আরেকটি গর রয়েছে সেখানে অনেকগুলা সাইকেল দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতর টেবিল রয়েসে টেবিলের উপরে একটি ল্যাপটপ রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের মইধ্যে অনেকজন ছেলে ও মেয়ে চেয়ারের মইধ্যে বসা রয়েছেন।

অনেকগুলা ফুল রয়েসে অনেকগুলা মালা রয়েসে।

পাশে আরেকটি দোকান রয়েসে যেখানে বাইরে কয়েকটি চিপস্ লটকানো রয়েসে ।

তারিয়ার মইধ্যে অনেকগুলা কাটন রাখা রয়েছে।

ঘরটির দরজা খোলা রয়েসে নীচে টাইস লাগানো রয়েসে।

গেটের মইধ্যে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ সরদা কলেজ ।

এই সবির মইধ্যে কয়েকটি দোকান ঘর দেখা যাচ্ছে একটি দোকান খোরা রয়েসে।

ঘরের মইধ্যে কয়েকটি বিদ্যুতিক লাইন রয়েছে রাস্তার মইধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

এখানে একটি বড়ো ম্যাজিক গাড়ি রয়েসে ।

দোকানের মইধ্যে একটি ফ্রিজ দেখা যাচ্ছে অনেকগুলা চিপসে র প্যাকেট দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেকগুলা কচি কচি ঘাস হয়েছে অনেক আবর্জনা ফেলার --

এহানে নিচে কার্পেট বিছানো রয়েছে পাশে কয়েকটি চেয়ার রাখা রয়েছে।

এই ছবির মইধ্যে একটি সবজির দোকান দেখা যাচ্ছে।

সামনে একজন মহিলা দেখা যাচ্ছে।

অনেকগুলো ওলকপি দেখা যাচ্ছে কয়েকটি মরিচ দেখা যাচ্ছে।

ঘরের নীচে একটা শাটার লাগানো রয়েসে বারান্দার মইধ্যে সোট্ট একটা বস্তা দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে একটি নদী দেখা যাচ্ছে নদীর ওপরের মইধ্যে একটি সেতু রয়েসে ।

নেটযুক্ত গেট রয়েছে যেখানে রড দেওয়া রয়েসে।

এতুর পাশে দিয়া অনেকগুলা--

একটি বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে পাশে একটি রাস্তা রয়েসে।

রাস্তার মধ্যে একটি এল্টো গাড়ি দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেকগুলা কচি কচি ঘাস--

দুকানের ভিতরে লাইট জ্বালানো রয়েছে।

এই ছবির মধ্যে একটি এ_টি_এম মেশিন দেখা যাচ্ছে এটিএমের ভিতরে একটি ডাস্টবিন রয়েসে।

সামনে লাইট জ্বালানো রয়েসে নীচে টাইলস লাগানো রয়েসে ওয়ালের মধ্যে সাদা কালার দেওয়া রয়েসে।

একটি বড় জালি দিয়ে সেগুলি রাখা রয়েসে।

সামনে বড় একটি ঘর দেখা যাচ্ছে।

কয়েকটি বাঁশের খুটি দেখা যাচ্ছে।